সে ইস্কুল লাইফের বান্ধবি থেকে সরে গিয়ে হচ্ছে অন্যে একটা মেয়ে গ্রামের একটা প্রতন্ত গ্রামের একটা মেয়ের সাথে তার বিয়ে হয়। সেই মেয়েটির গায়ের রং অতটা ফরসা ছিল না বলে তার মেনে নিতে চায়নি প্রথম উম তারপর এই করে তাদের সংসারটাকে এখন তারা। তারা দুজন দুজনকে আস্তে আস্তে তাও তারপরেও তারা তারা দুজন দুজনকে ভালোবাসতে বাসতে তাদের দুটো বাচ্ছা হয় তারপর খলনায়িকা এসে তাদের ছাড়াছাড়ি করে দেয়। খলনায়িকা এসে ছাড়াছাড়ি করে দিয়ে তারা আবার চেষ্টা করছে দুজন দুজনের খলনায়িকাকে ধরিয়ে দেবার জন্য নায়িকা চেষ্টা করছে কিন্তু ধরতে পারছে না খলনায়িকা চলে যাচ্ছে। উম আর হচ্ছে উম গোয়েন্দাগিন্নি বলে যে সিরিয়ালটা সে এখানে একটা নায়িকা সে হলো ইন্দ্রাণী হালদার সে।

তারপর আস্তে আস্তে একের পর এক কেশ সে solve করতে থাকে solve করতে করতে সে একদিন বড়ো গোয়েন্দা হয়ে যায় সে বড়ো detective তৈরি হয় একটা উম বড়ো detective তৈরি। বড়ো detective হয় তাকে সবাই হায়ার করে তাকে সবাই হায়ার করে নিয়ে যায় হচ্ছে বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম বলে একটা জনপ্রিয় সিরিয়াল সেটা খুবই ভালো। ভালো রিয়েলিটিশো টা ভীষণই চলছে এখন এই রিয়েলিটিশো টা একটা গ্রামের মেয়ে বাংলা ইস্কুলে পড়াশোনা করেছে বাংলা শিক্ষক হতে চায় আর।

ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রিরা তাকে মেনে নিতে চায়নি তারপর আস্তে আস্তে সে যখন নিজের সমস্ত করে অনেক ঝড় ঝাঁপটায় করে বেড়িয়েছে আস্তে আস্তে। ওই ইংলিশ মিডিয়াম ইস্কুল টাতে সে বাংলা মিডিয়ামে সমস্ত বাংলা শেখানো বাংলা আদব কায়দা যেমন রবীন্দ্র জয়ন্তী পালন করা শিক্ষক দিবস পালন করা। স্বাধীনতা দিবস পালন করা এইগুলোকে ইংলিশ মিডিয়াম ইস্কুলে চালু করার চেষ্টা করছে কিন্তু ওখানে কিছু যে লোকজন আছে তারা চালু করতে দেবে না তবুও সে নিজের যোগ্যতাটাকে প্রমান করার জন্য। যে বাংলা মিডিয়াম বাংলা পড়াশুনা করলেই যে পিছিয়ে থাকা যায় সেটা নাই বলে চেষ্টা করছে যে ইংলিশ নিয়ে ইংলিশ মিডিয়ামে গিয়েও সে চেষ্টা করছে যে বাংলা টাকে। হম হচ্ছে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেও যে পিছিয়ে থাকা না এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা টাই সে চালিয়ে যাচ্ছে উম তারপর বাংলাতে অ লেখাচ্ছে ওখানে বাংলাতে। বাংলা গান শেখাচ্ছে ওখানে যে যত ইংলিশে গান করানো হতো ইংলিশ রাইট বলানো হতো এখানে সেখানে সেই পরিবর্তে বাংলার ।

সদস্যরা প্রত্যেকটা রিয়েলিটিশো এর উপরে তাদের এতটাই আকর্ষণ থাকে যে খাওয়া দাওয়া বাদ দিয়ে তারা রিয়েলিটিশো দেখতে বসে পরে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত তারা বাংলা রিয়েলিটিশো দেখে। দেখতে দেখতে।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

হাঁ হাঁ নিশ্চই নিশ্চই তাহলে তাই কথাই রইলো তুমি কিন্তু ভালো থেকো, হাঁ, তুমিও। বিকেল আসে সে বিকেলে কিন্তু আকাশে কোনো নক্ষত্র দেখা যায় না কারণ সূর্যের আলো তখনো আমাদের পৃথিবী কে আলোকিত করে রাখে আমরা নক্ষত্র দেখি কখন যখন সূর্য পশ্চিম আকাশে দিগন্তে বিলিন হয় যখন সূর্যাস্ত যায় সমস্ত পৃথিবী অন্ধকারে ছেয়ে যায় সমস্ত পৃথিবী রাত্রি নেমে আসে আমি সেই অংশের কথা বলছি যখন রাত্রি ছেয়ে আসে অন্ধকার ঘনিয়ে আসে তখনি কিন্তু আকাশে নক্ষত্রের আনাগোনা। কিন্তু এখানে কবি বললেন বিকেলে নক্ষত্রের কাছে অর্থাৎ সেই নক্ষত্রের কথা কবি বললেন যা কবির কাছে নেই যা একটু দূরে বিকেলের নক্ষত্র তো আমাদের ধরা ছোঁয়ার মধ্যে পড়েনা আমাদের থেকে অনেকটা দূরে বিকেলের নক্ষত্র বিকেলের নক্ষত্র আছে তার অস্তিত্ব অনুভব করা যায় না তা দেখা যায় না কারণ সূর্য তখনো অস্ত মিতো হয় না সেই জায়গাতেই আছে ঠিক তেমনি যে চেতনা সুর চেতনা সেটাও মানুষের মনের মধ্যেই আছে কিন্তু মানুষ সেই রৌদ্রে জন্য তা দেখতে পাচ্ছে না মানুষের নিজের মনের যে বিচ্ছুরণ বিভিন্ন কিছু লোভ লালসা আকাঙ্খা যে তার যে বিচ্ছুরণ তার কারণেই মানুষ সেই সুচেতনাকে দেখতে পায় না এর এক দিক নির্জলতন নির্জলতম দিক সেই দিকে নির্জনতা আছে এই মহা কলোল মানে কোলাহল মুখর পরিবেশে সেই সুচেতনাকে পাওয়া যায় না সুচেতনাকে পেতে গেলে একটা নির্জনতা দরকার বিশেষ পরিস্থিতির দরকার কবি যেন এটাই বলতে চাইলেন সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে এই যে দারুচিনি বনানী এই দুটো গাছের কথা কবি বললেন আসলে এই শব্দ দুটোর মধ্যে দিয়ে কবি যেন আমাদের সেই আরণ্যক সভ্যতায় টেনে নিয়ে গেলেন যে সময় সেই ছায়া শীতল একটা পরিবেশ মানুষকে স্নিগ্ধতা দান করতো শান্তি দান করতো

এর পরে কবি বলেছেন এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় খুব সুন্দর কথা কবি বলছেন এই যে পৃথিবীর রন রক্ত সফলতা আসলে আমরা যখন সেই প্রাক ঐতিহাসিক যুগে জন্ম গ্রহণ করেছিলাম মানে মানুষের যে পূর্ব পুরুষ জন্ম গ্রহণ করেছিল পৃথিবীতে প্রথম জ্বরের আবির্ভাব প্রথম ফলের আবিষ্কার সেই সময়ে যে মানুষ পৃথিবী তে এসেছিলো তার পর ঊনিশশো বিয়াল্লিশ সাল পর্যন্ত যে সময়ের পরিণতি যে অগ্রগতি যে সভ্যতার অগ্রগতি তার জন্য কিন্তু যুদ্ধের প্রয়োজন ছিলো এই যে বিভিন্ন সাম্রাজ্যবাদী আহ সমাজ মানে বিভিন্ন সাম্রাজ্য বাদ বারে বারে দেশের মুখে এসেছে আবার বিভিন্ন সভ্যতা দান করে চলে গেছে এর এই যে যাতে বিভিন্ন জাতির তারা যদি পৃথিবীর বুকে না আসতো

কবি বলেছেন তবু শেষ সত্য নয় কবি বিশ্বাস করেন না যে যুদ্ধই শেষ কথা কবি মনে করেন যুদ্ধ নয় শান্তি চাই কবি শান্তি কামি একজন মানুষ তিনি বলেছন যে যুদ্ধের

ভাগ করে খেতে শিখি আমরা যদি ভাগ করে নিতে শিখি আমরা যদি আমাদের হৃদয়ের ভালোবাসা উজাড় করে অন্যকে দিতে জানি তাহলে কিন্তু আমাদের মধ্যে সমস্যা হয় না আমাদের এই সমস্যা তৈরি হয় আমাদের লোভ থেকে আমাদের হিংসা থেকে আমাদের আমিত্ব থেকে এখানেই যে আমিত্ব বোধ সে আমিত্ব কিন্তু ব্যাক্তিগত নয় কবি এখানে ব্যাক্তি থেকে অনেক দূরে বিচরণ করেছেন একটা বড়ো রাষ্ট্রের কথা বলেছেন সে রাষ্ট্রে সকল মানুষের কথা কবি কিন্তু এখানে বলেছেন কবি বললেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবু ও তোমার কাছে আমরা হৃদয় খুব সুন্দর ভাবে কবি বলেছেন একটা আশার কথা আমরা আজকে যে কলকাতাকে দেখতে পাচ্ছি দুহাজার তেইশ সালের কলকাতা সে কলকাতা কি সত্যি কল্লোলিনী তিলোত্তমা নয় কবি সেই তৎকালীন সময়ের উচ্চারিত কথাটা আজকে কিন্তু সত্যি ভীষণ সত্যি এই যে কল্লোলিনী এবং তিলোত্তমা শব্দ দুটোর মধ্যে দিয়ে কবি দুটো বিশেষ কথা কে বুঝিয়েছেন তিলোত্তমা শব্দটা সেই সর্গের অপ্সরা কে মনে করিয়ে দেয় অর্থাৎ তিলোত্তমা শব্দের মধ্যে দিয়ে কবি একেবারে সুসজ্জিত কলকতার কথা বললেন যে আমরা আজকে দেখতে পাই আজকের কলকাতা সত্যিই সুসজ্জিত এবং কল্লোলিনী এই শব্দটার মধ্যে দিয়ে কবি কলকর মানে একেবারে জনকোলাহল কে বুঝিয়েছেন কোলাহল মুখর পৃথিবীকে বুঝিয়েছেন কলকাতা কে বুঝিয়েছেন এবং সেই কলকাতা আজকের যে রূপ দেখতে পাই কবি সেই সময়ে দাঁড়িয়ে সেই আশারবানী উচ্চারণ করেছেন কবি বলেছেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবু ও তোমার কাছে আমার হৃদয়। তোমার কাছে বলতে কবি সেই সুচেতনার কথা বললেন কবি বলছেন যে কলকাতায় একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে এভাবেই আস্তে আস্তে পরিবর্তন হতে হতে একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে কিন্তু আমার হৃদয় তোমার কাছে কার কাছে না সুচেতনার কাছে কবি চাইছেন সে কল্লোলিনী তিলোত্তমা সত্য হোক কিন্তু তা যুদ্ধের পথে নয় তা আসুক সুচেতনার পথে প্রত্যেকটা মানুষের মধ্যে কবি সুচেতনা বোধ বোধ কে জাগিয়ে তুলতে চেষ্টা করেছেন কবি একটা যেন আমাদের কাছে একটা বার্তা দিতে চাইলেন যে প্রত্যেক মানুষের মনের মধ্যে যেন সেই বিশেষ চেতনাটা জেগে ওঠে যে চেতনার মধ্যে দিয়ে মানুষ যুদ্ধ কামি নয় প্রেম বাদী হবে মানুষ সেরকমই একটা ভালোবাসার কথা কবি যেন এখানে বলতে চাইলেন। পরের স্টেজে গিয়ে কবি বলছেন আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষ কে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাইবোন বন্ধু পরিজন পড়ে আছে তোমরা আগে ও দেখেছো কবি জীবনানন্দ দাস বেশ দীর্ঘ কয়েকটা line এর পর তার ছেদ বা জ্যোতি চিহ্ন টা টানেন মানে বেশ অনেকটা কথা বলার পর কবি একটু নিঃশ্বাস নেন। সেই অনেকটা বলার মধ্যে দিয়ে কবির কিন্তু অনেকটা উম মানবিক পরিক্রমা হয়ে যায় কবি যেন মনের ভেতরে বেশ কল্পনার জগৎ টা কে অনেকটা বেশি অতিক্রম করে যান ঠিক সেরকম ভাবে কবি বলেছেন আজকে অনেক রৌদ্রে ঘুরে প্রাণ মানে আজকের যে সমাজ উনিশশো বিয়াল্লিশ সালের যে সমাজ সে তপ্ত উত্তপ্ত সমাজ রাষ্ট্র ব্যাবস্থা সেই সময়ে দাঁড়িয়ে কবি বলতে চেয়েছেন। পৃথিবীর মানুষ কে মানুষের মতো এর পরে কবি বলেছেন ভালোবাসা দিয়ে গিয়ে তবু দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাইবোন এখানে যে আমারি শব্দটা কবি ব্যবহার করেলন সেই আমি কিন্ত কেবল মাত্র কবিত্বে থেমে নেই শুধু কবিকেই বোঝাই নি এই আমি কিন্তু উত্তম পুরুষের আমি নয় এই আমি বৃহত্তর আমি কবি বিশ্ব চরাচরের সকল মানুষের প্রতীকী হয়ে যেন এখানে কথা বলতে চেয়েছেন কবি বলেছেন এই যে রৌদ্র তপ্ত একটা পরিবেশে মধ্যে দিয়ে আমরা প্রাণটা অতিবাহিত হচ্ছে সেখানে পৃথিবীর মানুষ কে মানুষের মতো অর্থাৎ আমাদের যে সমাজ ব্যবস্থা যে আধুনিক জগতের দিক এগিয়ে চলছে যে একটা বিশেষ অর্থনৈতিক পটভূমি তৈরি হচ্ছে যে সমাজ তৈরি হচ্ছে সেই সমাজ ব্যাবস্থায় প্রত্যেকটা রাষ্ট্রই আলাদা আলাদা করে তার রাষ্ট্রের মানুষকে ভালো রাখতে চাইছে তার রাষ্ট্রের উন্নতি সাধনের কথা ভাবছে কিন্তু এ আমার রাষ্ট্রের উন্নতি সাধন করতে গিয়ে আমি যে যুদ্ধের লীলায় নেমেছি যে যুদ্ধের নেশায় নেমেছি তাতে কিন্তু বহু মানুষের ক্ষতি হচ্ছে তারা প্রাণ হারাচ্ছে তারা তাদের সমস্ত কিছু হারিয়ে ফেলছে তারা তাদের সুখ সর্বস্ব হারছে সুখ শান্তি সমস্ত কিছু উম কিন্তু এই যুদ্ধের মধ্যে দিয়ে বিসর্জন যাচ্ছে অতএব কবি বলেছেন যে সমগ্র পৃথিবী যদি আমাদের একমাত্র জন্ম ভূমি হয় তাহলে সেই জন্ম ভূমি মায়ের সমস্ত সন্তান আমরা কাজে আমরা প্রত্যেকে ভাইবোন

অর্থাৎ এই স্ট্রানজা টা এটা কিন্তু একটা বিশেষ ব্যাপক অর্থে কবি ব্যবহার করেছেন বলছেন দেখেছি আমরি হাতে হয়তো নিহত ভাইবোন বন্ধু পরিজন পড়ে আছে অর্থাৎ মানুষ, মানুষকে খুন করছে হত্যা করছে আমার স্বার্থে নিজের স্বার্থে আমার নিজের লোককে ভালো রাখতে গিয়ে আমি আমার নিজের লোকেরই ক্ষতি করছি যে হয়তো আমরা কাছ থেকে একটু দূরে আছে কিন্তু তারা সবাই আমারি কেউ মানে সমগ্র বিশ্বের সমস্ত মানুষই কিন্তু আমাদের মতোই মানে আমাদের নিজেদেরই লোক আমাদেরই মতো আত্মীয় স্বজন আসলে কবি এখানে সমাজ তত্ত্বের বিশেষ একটা বিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠেছেন কবি বলছেন মানুষ সামাজিক জীব এটাই তো সব থেকে বড়ো সত্য। তাহলে মানুষকে একটা বিশেষ শ্রেণীতে কেন আবদ্ধ করবোনা আমরা এবং মানুষ যখন সেই মানুষ নামক শ্রেণী তথ্য জীব তখন তার দায় থেকে যায় সমগ্র মানুষের প্রতি তা যে আমি যখন আমার ভালো করতে গিয়ে আরেকটা মানুষের ক্ষতি করছি তখন কিন্তু সমাজে এই যে আমার মানুষ আরেকটা মানুষের ক্ষতি হচ্ছে সে কিন্তু আমরাই পরিজন আমরাই ভাইবোন একথাই কবি বলতে চাইলেন যে জীব বৃত্তি বুদ্ধি বৃত্তি সম্পন্ন মানুষ আমাদের পৃথিবীতে আছে সেই মানুষ একটা বিশেষ জাতি মানুষের আলাদা কোনো জাত নেই এটাই কবি যেন বলতে চাইছে এবং সেদিক থেকে দেখতে গেলে যে মরছে সে আমারি ভাইবোন কাজে আমি যে যুদ্ধের লীলায় মেতে উঠেছি আমি যে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছি তাতে আমি আমারই ভাইবোনের ক্ষতি করছি আমরাই পরম জনের হত্যা করছি এই বিশেষ ব্যাপক কথাটা কবি কিন্তু এখানে বোল্টই চেয়েছেন তারপরে কবি বিশেষ এক দার্শনিক কথা বললেন। কবি বললেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋনী পৃথিবীর কাছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন পৃথিবী নামক এই ক্ষেত্র কে কবি বলেছেন অসুস্থ এই যে অসুখ শব্দটা এটা কিন্তু অসুস্থ অর্থেই থেমে থাকলো না এখানে অসুখ আরো বেশি পরিব্যাপ্তি লাভ করলো কোথায় না সুখহীনতায় কবি বলতে চেয়ে চাইলেন নেই সুখ পৃথিবীর কোথাও কোনো শান্তি নেই আজকে যে সাম্রাজ্য বাদী দাঙ্গা হিংসা হাঙ্গামা চারিদিকে এতো যে রক্ত এতো রক্ত স্রোত বয়ে চলেছে মানুষ মানুষের কথা ভাবছে না মানুষ নিজের কথা ভাবছে এই যে একটা সময় এই সময়ে দাঁড়িয়ে পৃথিবীর একটা বিশেষ অসুখ হয়েছে পৃথিবী সুখ থেকে বঞ্চিত হয়েছে পৃথিবীর কোনো সুখ নেই, নেই সুখ তাই তাই পৃথিবী অসুখ বলা হয়েছে এখানে তার পরেই কবি বলেছেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে এরপরে ই কবি বলেছেন সুন্দর একটা কথা এই অসুখী পৃথিবীতে জন্মেও কিন্তু মানুষ ঋণী কার কাছে সেই পৃথিবীর কাছে যে পৃথিবী অসুখ এনে দিয়েছে মানুষের মাথাতে মানুষের মনে মানুষের স্বপ্নে মানুষের চেতনায় সেই পৃথিবীকেই মানুষ আবার বিশেষ ভাবে মানে ঋণ ঋণ জানাচ্ছে মানে তার কাছে মানুষ ঋণী কেন ঋণী এ ঋণী জীবন জীবন লেভার ঋনী মানে আমি যে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছি সেই জন্মের ঋণ কবি বলতে চেয়েছেন জন্ম গ্রহণ করে কবি কিন্তু হতাশায় ডুবে যান নি আমরা দেখেছি কবির এই জীবনানন্দ দাসের সমালোচনায় বহু মানুষ বলেছেন কবি নৈরাশ্য বাদী কবি কবি হতাশা ক্লিষ্ট একজন কবি আসলে কবি যে তা নন তার পরিচয় কিন্তু কবি বারে বারে দিয়েছেন এখানেও কবি বললেন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে কবি কখনোই হতাশা গ্রস্ত হয়ে পড়েন নি কবি কখনোই নিজের এই জন্মটা কে একে বারে বেকার ও মানে অকারণ

হয়েছে কিন্তু তবুও সে পৃথিবীর কাছে কবি ঋণী এরপরে কবি বলেছেন কেবলি যাহা দেশে আমাদের বন্দরের রোদে দেখছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য ওহরন মানুষের সব, সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াস এর মতো আমাদের প্রাণ মুখ করে রাখে তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহব্বান এতো গুলো প্রত্যয়ী শব্দ কবি এখানে ব্যবহার করলেন যে প্রথম থেকে এ পর্যন্ত মানে এই যে কেবলি যাহার থেকে এ পর্যন্ত পড়লে হটাৎ করে আমাদের চিন্তা ভাবনা গুলো এলোমেলো হয়ে যেতে পারে কিন্তু আবার যদি আমরা সেই সুচেতনা শব্দটার মধ্যে বাস করি আমরা যদি আমাদের মস্তিস্ক কে একটা বিন্দুতে পরিণত করি একটা চিন্তা ধারায় নিয়ে যাই তাহলে কিন্তু আবার আমরা দেখবো কবি সে বিশেষ কিছু নির্দেশ কবি বলেছেন কেবলি জাহাজে সে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় এখানে কবি বিশ্ব বাজারের কেনা বেচার কথা বলেছেন আমাদের ব্যাবসায়িক দিকটার কথা বলেছেন যেখানে সেই পণ্য বাহি সেনা যে ইংরেজ সরকারের ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা আমাদের ভারতবর্ষের বহু ব্যাবসায়ী সমিতি মানে ব্যাবসায়ী আহ সংস্থা সমগ্র পৃথিবী জুড়ে যে ব্যাবসা চলেছে একটা দেশের সাথে আরেকটা দেশের আমদানি রপ্তানির যে আহ ব্যাবসা সেই ব্যাবসায় যে ফসল যেগুলো বন্দরে আসে সেই ফসল গুলোর মধ্যে দিয়ে কবি একটা সাংঘাতিক দার্শনিক তথ্য তুলে ধরলেন সেটা কি, কবি বলছেন কেবলি জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছে ফসল নিয়ে উপনীত হয় যা জাহাজ গুলো প্রচুর ফসল জিনিসপত্র নিয়ে আমদানি হচ্ছে কোথায় না রৌদ্র করোজ্জ্বল এক বন্দরে এরপরে সেই শস্য অঘনন্দ মানুষের সব বলে কবি বিশ্বাস করছেন কবি দেখছেন মানে অগণিত মানুষের মৃত দেহ যেন দেখছেন কবি সেই শস্যের মধ্যে সেই রপ্তানি আমদানি কৃত জিনিসের মধ্যে কেন কেন কবি এমন সব দেহ কে দেখছেন কেন কবি সেগুলোকে পণ্য দ্রব্য হিসাবে দেখছেন না একটা অর্থনৈতিক পরিকাঠামো কে কেন কবি দূরে রাখছেন রেখে সব দেখছেন আসলে কবি বিশেষ এক দার্শনিক তথ্যের কথা এখানে কবি রেখে গেছেন কবি বলছেন সব থেকে উৎসারিত স্বর্নের বিস্ময় আমাদের বুদ্ধ কনফুসিয়াস এর মতো আমাদের ও প্রাণ মুখ করে রাখে আসলে এই যে একটা সভ্য জগতের সৃষ্টি কবি বলতে চাইলেন যে কোনো সভ্য জগৎ যেকোনো আধুনিক সভ্যতার গড়ে ওঠার পিছনে একটা রক্তক্ষয়ী সৃষ্টি থাকে সেই রক্তক্ষয়ী সৃষ্টি করা রেখে যায় একদল শ্রমজীবী মানুষ সমাজের নিচে এক শ্রেণীর মানুষ যারা খেতে পায়না দুবেলা যারা মাথার উপরে ছাদ পায়না যারা দিশাহারা জীবন অবহেলা লাঞ্ছনা গঞ্জনার মধ্যে দিয়ে তাদের জীবন টা অতিবাহিত করে। মতো প্ৰতিদিন তারা যে অক্লান্ত পরিশ্রমে রো মানে আমদানি করছে রপ্তানি করছে যে সম্পদ সে সম্পদে তাদের রক্ত মিশে আছে আর সে সম্পদ দেখে কবি তাদের শবদেহের কথা মনে পড়ছে তাই কবি বলেছে সেগুলো অগণিত শব শব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময় সে মৃত দেহ গুলো থেকে এই যে অর্থনৈতিক পরিকাঠামো গুলো গড়ে উঠছে স্বর্ণের যে একটা অবাক জগৎ স্বর্ণ করোজ্জ্বল যে একটা অর্থনৈতিক সভ্যতা সেটা দেখে বিস্মিত হয়েছিলেন কারা বিস্মিত হয়েছিলেন।

আমরা ও বোধহয় যান মুখ হয়ে গেছি বধির হয়ে গেছি বোবা হয়ে গেছি আমাদের মু মুখ থেকে যেন সত্য উচ্চারণ হচ্ছে না আমরা যেন সত্যটা উচ্চারণ করতে ভুলেগেছি। কনফুসিয়াস বুদ্ধ এই যে দুটো শব্দ কবি উচ্চারণ করেছেন তা কিন্তু বিশেষ তাৎপর্য বাহি আমরা জানি বুদ্ধ দেব যিনি গৌতম বুদ্ধ আমাদের ভারতীয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক তিনি। এই বুদ্ধ দেবের কথা বলেছেন কবি এবং তার সাথে সাথে কবি আরেক ব্যাক্তিত্বের কথা বললেনসেই চীন পর্যটক বা চীন দার্শনিক কনফুসিয়াস সেই কনফুসিয়াস এর কথা কবি এখানে তুলেছেন এই দুই দার্শনিক এবং আহ ঐসোর মতবাদী এক মানুষ বুদ্ধ দেব এই দুই মানুষের কথা বলে কবি বিশেষ কিছু চেতনার কথা আমাদের উল্লেখ্য করেছেন কোন চেতনা বুদ্ধ দেব মানে গৌতম বুদ্ধ মানুষের মধ্যে যে চেতনা বোধ জাগিয়ে তুলতে চেয়েছিলেন সে চেতনা কি ছিল তিনি বলেছিলেন সৎ কর্ম সৎ চিন্তা সৎ কাজ সৎ বিশ্বাস এই যে সৎ এই সৎ ধ্যান ধারণা মানুষের মধ্যে জেগে উঠুক মানুষ সৎ চিন্তা করুক মানুষ সৎ কাজ করুক মানুষ সৎ জীবন যাপন করুক সৎ কর্ম করুক এই কথা গৌতম বুদ্ধ বলেছিলেন ঠিক তেমনটাই কিন্তু বলেছেন কনফুসিয়াস কিন্তু একটু অন্য রকম ভাবে গৌতম বুদ্ধ বললেন কামনার বাসনা বর্জিত যে জীবন সে জীবনী শান্তির বাণী নিয়ে আসতে পারে তিনি বললেন যুদ্ধ নয় শান্তি পৌঁছে দাও মানুষের ঘরে ঘরে এ কথা গৌতম বুদ্ধের এবং সেই শান্তির পথ মানে পেতে গেলে সে শান্তির পথে নিজেকে নিয়ে যেতে গেলে কি দরকার সংযম দরকার সৎ চিন্তা ভাবনা দরকার এই যে কথাগুলো বলেছেন বুদ্ধ দেব ঠিক তার পাশাপাশি কনফুসিয়াস যে চীন পর্যটক তিনি বললেন রাষ্ট্র মানুষের জন্য মানুষ রাষ্ট্রের জন্য নয়। খুব সাংঘাতিক একটা কথা বিশেষ মানে একটা আহ চেতনার কথা কি না একটা গোটা রাষ্ট্র তৈরি হয় সমাজের মা মানে সেই রাষ্ট্রের মানুষের কথা ভেবে মানুষের সৎ ভাবে বেঁচে থাকা মানুষের জীবনটা সুষ্ঠ পথে নিয়ে যাওয়ার জন্য গড়ে ওঠে রাষ্ট্র তা যে মানুষের জন্য গড়ে উঠুক রাষ্ট্র রাষ্ট্রের জন্য মানুষকে ব্যবহার করা যেন না হয় অর্থাৎ রাষ্ট্র গড়ে তোলার কাজে আমরা যে মানুষ গুলো কে ব্যাবহার করছি আমরা ভুলে যাচ্ছি সে মানুষের ভালো থাকার কথা এখানে আঘাত এনেছিলেন কনফুসিয়াস কিন্তু সে কথা তো মানুষ সেদিন দেখেনি ভাবেনি। সেই সময় দাঁড়িয়ে তারা যে কথা গুলো বলেছিলেন সে কথা বলে তারা দেখেলন এই যে আমদানি রপ্তানির যে বিশেষ জগৎ ব্যাবসা যে অর্থনৈতিক পরিকাঠামো সেখানে কিন্তু তারা বোবা হয়ে গেলেন একটা বিপন্ন বিস্ময় তারা অবাক হয়ে গে গেছেন একটা বিপন্ন বিস্ময় তাদের কে যেন গভীর করে রাখলেন বোবা করে রাখলেন আজকের সমাজে দাঁড়িয়ে মানুষ কিন্তু সেই কনফুসিয়াস বুদ্ধের মতোই বোবা হয়ে আছে তারা সত্যি করে চেতনা বোধটাকে জাগিয়ে তুলছেনা কনফুসিয়াস বা বুদ্ধদেব কিন্তু বোবা হয়ে ছিলেন না তারা চেতনা বোধকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন কিন্তু সেই সময় তাদের বোবা করে দিয়েছিলো তাদের যে চিন্তা ধারা সেটা কে ছাপিয়ে গেছিলো হিংসা আর আজকে নিজেরাই নিজেদের কে বোবা করে রেখেছে কারণ তারা নিজেরাই নিজেদের সেই সুচেতনাকে নিজের অস্তিত্বের মধ্যে লুকিয়ে ফেলেছে তারা চাইছে না যে সেটা দেখা দিক সেটা আবার জেগে উঠুক এখানে কনফুসিয়াস বুদ্ধদেবের সাথে পার্থক্য কিন্তু চেতনায় কোথাও পার্থক্য নেই চেতনা যেন তখন সুপ্ত ছিল আজ ও সুপ্ত হয়ে আছে এটাই কবি বলতে চাইছেন তার পরে কবি বললেন। তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান এসব ভাবনা বা এই কনফুসিয়াস, বুদ্ধদেবের কথা মনে আসার পরেও কবি আবার দেখছেন চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান কাজ করতে হবে নতুন সমাজ গড়তে হবে এবং সে গড়ার কাজে আসবে যুদ্ধ এবং সে রক্ত এবং ক্লান্তি হীন একটি পরিশ্রম তারপরে কবি আবার বলেছেন সুচেতনা। এই পথে আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে এখানে কবির সেই আশাবাদী মনের যেন একটা বিশেষ উম পরিব্যাক্তি আমরা লক্ষ্য করছি। যে কবিকে হতাশা ক্লিষ্ট একদম আহ অন্য রকমের কবি বলে মানুষ বাড়ে বাড়ে চিন্নিত করেছেন সেই কবি কে আমরা বিশেষ ভাবে কিন্তু আশাবাদী দেখছি এই সুচেতনা কবিতায় এই অংশে। সুচেতনায় এই তথ্যে আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে এই যে পথ আজকের এই ঊনিশশো বিয়াল্লিশ সালের যে পরিস্থিতি যে রাজনৈতিক অবস্থা যে রক্ত ক্ষরণ যে রক্তক্ষয়ী হিংসা উন্মত্ততা সে সব থাকবেনা সেই পথেই একদিন মুক্তি আসবে ক্রমমুক্তি আসবে ক্রমমুক্তি অর্থাৎ ধীরে ধীরে আসবে সেই মুক্তি হটাৎ কিছু হবে না।

এই যুদ্ধ নয় শান্তি চাহি শান্তির বাতাবরণে সমাজকে গড়ে তোলার জন্য কাদের প্রয়োজন সমাজে সেইসব মনীষীর প্রয়োজন যারা প্রেমের বাণী মানুষকে শোনাবেন প্রেমের বাণী মধ্যে মানুষকে আপ্লুত করে রাখবেন মানুষের মন থেকে হিংসা বিচ্ছিন্নতা বাত এগুলোকে দূরে সরিয়ে রাখবে সেই মনীষীরা।

এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্ল তার ততদূর ভালো মানুষ সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। কবি যেন এখানে সমাজ নামক যে একটা বিশেষ পরিকাঠামো পৃথিবী নামক যে একটা বিরাট রাষ্ট্র তার এক তাকে একটা বিষে আহ বিরাট তরণী রূপে কল্পনা করেছেন। পৃথিবী যদি একটা বিরাট তরণী হয় একটা নৌকা হয় তার নাবিক বলে তিনি কল্পনা করছেন নিজেকে এখানে যে আমি অর্থাৎ যে কবির যে আমিত্ব বোধ তা কিন্তু বিশেষ কোনো শ্রেণী নয় বিশেষ কোনো ব্যাক্তি নয় বিশেষ কোনো একটা অংশ নয় সমগ্র জগতের সমগ্র মানবতার রূপ কেই কবি এখানে আমি বলে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, অতএব সমাজের প্রত্যেকটা শ্রেণীকে কবি এখানে আমি বলে প্রতিষ্ঠা করেছে। কবি বলেছেন একটা সমাজ কে একেবারে ক্লান্তিহীন সুন্দর মুক্ত একটা প্রকৃতির মধ্যে একটা শান্তির জগৎ এনেদিতে উম এনে দেয়ার জন্য পৃথিবীর প্রত্যেকটা স্তরের মানুষের প্রয়োজন একটা কোনো স্তর কাজটা করছে আরেকটা স্তর করছেনা। তা বললে কিন্তু হবে না পৃথিবীর প্রত্যেক কোনার

বিশেষ ভাবে জাগ্রত হতে হবে তবেই আসবে মুক্তি তবেই আসবে শান্তি আর সেই বিশ্ব তরণীতে নাবিক হবে প্রত্যেক মানুষ নৌকার যে হাল

পারবে এই কাজটা করতে একটা সুন্দর পৃথিবী কে গড়ে তুলতে মানুষ পারবে এবং মানুষ নিজেই সে কাজটা করবে কিন্তু আজ নয় এখনো সময় আসেনি অন্তিম প্রভাতে কেন কবি অন্তিম কথা টা ব্যাবহার করলেন কবি তো বলতে পারতেন। অনেক দূরে সে পথ আছে অনেকদিন পর সে কাজটা আসবে দূরতম শব্দটা ব্যবহার করতে পারতেন কবি বলতেই পারতেন ঢের দূর দূরতম প্রভাতে কিন্তু কবি দূরতম কথা টা ব্যাবহার করলেন না অন্তিম প্রভাতে এখানে এমন একটা প্রশ্ন জাগে যেমন কবি জীবনানন্দ দাশের প্রত্যেকটা শব্দ যেন মানুষের মনে অনেক প্রশ্নের অবতারণা করে এখানে ও এই অন্তিম শব্দটা কিন্তু আমাদের মধ্যে একটা বিশেষ প্রশ্ন কে

সেইদিন যেদিন পৃথিবীর সকল মানুষ নিজের মতো করে নিজের এই পৃথিবী নামক তরনী টাকে এগিয়ে নিয়ে চলবে শান্তির পথে সেইদিন কি মহাপ্রলয় ঘটে যাবে সেইদিন কি অন্তিম দিন যেদিন পৃথিবী মুক্ত হবে যেদিন পৃথিবীতে শান্তি আসবে সেটা কি শেষ দিন এটাই কবি বলতে চাইলেন মানে সেটা কি এতটা অন্তিমে যে সেদিন মহাপ্রলয়ে মানুষ মেতে উঠবে। সেদিন পৃথিবী ধংস লীলায় মেতে উঠবে এটাই বলতে চাইছেন কবি এরপর কবি বলছেন last strange গিয়ে মাটি পৃথিবীর টানে মানুষ জন্মের ঘরে কখন এসেছি। না এলে ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি শিশির শরীর ছুঁয়ে সমুখ জল ভরে মাটি পৃথিবীর টানে মানব জন্মে ঘরে কখন এসেছি অর্থাৎ কবি বলেছেন এই যে তোমরা কবি জীবনানন্দ দাসের আবার এসব কবিতা পড়েছো সেই রূপসী বাংলার কবিতা যেখানে কবি বিভিন্ন রূপে বারে বারে জন্ম গ্রহণের কথা বলেছন বার বার